এইখানে আমরা একটা খাওয়ার দোকান দেখতে পাচ্ছি যেখানে শিখ কাবাব চিকেন টিক্কা চিকেন ললিপপ --

এবং এই ব্যাংক -টির নিচে রয়েছে এ.টি.এম. ।

এবং তার ধারেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক রয়েছে গাছপালা। এবং তাদের মধ্যে একটা চেনা গাছ হল তাল গাছ।

এইখানে আমরা একটা পোস্ট অফিস দেখতে পাচ্ছি এবং এই পোস্ট অফিস -এর বাইরে রয়েছে কিছু লোকজন এবং পোস্ট অফিস -এর ভিতরে কিছু লোকজনকে দেখা যাচ্ছে ।

পিঙ্ক এবং ইয়েলো বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই দোকানে অনেক রকমের চকলেট দেখা যাচ্ছে ।